স্টেজ -এর মইধ্যে কয়েকজন লোক দেখা যাচ্ছে লুকের গায়ে সাদা কাপড় দেখা যাচ্ছে।

নীচে লাল রঙ্গের কার্পেট দেখা যাচ্চে।

এই ছবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে এহানে একটি ঘরের মইধ্যে কয়েকটি মেশিন দেখা যাচ্ছে।

চারিদিকে অনেকগুলো গাসপালা দেখা যাচ্ছে।

নদীর মইদ্যে পানি দেখা যাচ্ছে।

চারিদিকে অনেকগুলা গাসপালা দেখা যাচ্ছে।

রেস্টুরেন্টের মইধ্যে চেয়ার টেবিল দেহা যাচ্ছে একজন মহিলা দেহা যাচ্ছেন।

এই সবিটির মদ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি দোকান দেখা যাচ্ছে।

দুকানের বিতরে কয়েকটি টেবিল কয়েকটি চিয়ার দেখা যাচ্চে।

এই সবিটির মইদ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে রাঙ্গের একটি গর দেহা যাচ্ছে।

এই ছবিটির মইধ্যে আমি দেকতে পাচ্চি যে এখানে একটি পার্ক দেখা যাচ্চে ।

সাতা দিয়ে কয়েকটি গর বানানো রয়েসে।

চারিদিকে সোট বড় অনেকগুলা গাস দেখা যাচ্ছে।

একটি বড়ো পাইপ দেখা যাচ্ছে লোহার পাত দেখা যাচ্ছে।